এইটাও মনে হয় একটা দোকান। দোকানটা মনে হয় উদ্বোধন করছে।

এটি আবার কোন জাগা-আ- এতো বড়ো বাড়ি এক্কেরে এদিও ঘ-অ-র ওদিও ঘ-অ-র--

বসি আছে। বসি বসিইয়া চালায় দেচ্ছে ওমন একটা ছবি দেখং হাতের লেখাগুলি এমন কালা কালা মুই পড়ি না পাং মুই বোঝং ই না।

পিছনে একটা সাইকেল -এর দোকান পা রাখা দেওয়ার দেখা আপাতত সাইকেল -গুলো পাতলা কেমন করে করে সাজিয়ে সাজিয়ে থুইছে ।

অর আর রাস্তা দিয়া জাগাডিগুলা যাবা ধরছি। একটার পর একটা একটার একটা আরগাড়ি গুলো দেখিচান যাবা দেখছি।

ইটা না একটা সেলুন | ও-র সেলুনে চেংড়া গুলা কাহকো চুল কাটি দচ্ছে ।